পর্যটন বর্ষ দু হাজার উনিশ --

এটা কোন আদিবাসীরা আ ওদের কোন আ অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে ওরা রাস্তায় বেরিয়ে পড়েছে।

এবং চারপাশে সব সিলিন্ডার দেখা যাচ্ছে-এ ।

এবং আরো কিছু মেশিন পত্র দেখা যাচ্ছে এই গ্যারাজে এসছে গাড়িটা মনে হয় সারাবার জন্য।

এটা মনে হয় কোনো পাক ।

সেইজন্য ওই জায়গাটা ভিজে ভিজে লাগছে দেখতে।

এবং লেখা আছে বিয়েটি হচ্ছে যাদের দীপাঞ্জন ও মৌমিতা --

দেখা যাচ্ছে এবং পুরোনো ইনস্টিটিউশন -টা --

ধ্যান উনি ধ্যান করছেন এবং সামনে একজন কোনো পর্যটক এসছেন এসে তিনিও সেখানে ধ্যান করছেন দেখানো হচ্ছে এবং বুদ্ধদেবের মূর্তিটি খুব সুন্দর দেখানো হয়েছে।

এখানে অনেক রকম বই পাওয়া যায় । বইএ ভর্তি দোকানটি ওই বইয়ের দোকানের সামনে --